হ্যাঁ কোথায় গেলেছিলি, কে বললো যে ফোন করেছে? না ফোন করেনি মানে client এসেছিলো ঘরে তো আধার কার্ড তৈরি করার ছিল তো ওটাই তৈরি করে দিলাম। ও তাই নাকি মানে তুমি এখন আধার কার্ড তৈরি করার কাজ গুলোয়, হ্যাঁ তাছাড়া কি করবো এখন তো ধরো কোনো কাজ টাজ নেই তাই অনলাইন এ দোকান খুলেছি তো ওখানেই ধরো যা কিছু করতে বলে তো করি তো একটু ফর্ম fill up তারপর ধরো এই. আধার কার্ড ধরো খুব কম আসে এবার ধরো বেশি কেউ জানে না তো অনলাইন থেকে ধরো আমার বন্ধু ছিল সেহেতু আমার কাছে এসেছে, তুমি সত্যি করে বলতে আমি জানতাম না তুমি আধার কার্ড মানে এই কাজ গুলোর করিস বাড়িতে। ও তেমন কোনো add ফ্যাড কিছু দি ও না এমনি just time pass এর জন্য বসে থাকি হুম তাছাড়া কি করবো এখন তো কাজ নেই তেমন আর, হাঁ আমি একটা তো এমনিতে regular company তে কাজ করি তো সেখানেও ধরো এখন কোনো কাজ নেই সেহেতু আমি এইখানেই দাদার কম্পিউটার তা খুলে বসেছি দোকানে কিছুদিনের জন্য, তা বেশ ভালোই করেছিস দেখ এমনি বসে থাকার থেকে কোনো কাজের মাধ্যমে থাকা কিন্তু খুব ভালো তার উপরে তো আধার কার্ড এর ব্যাপারে, হাঁ তো তোমার কথা তা ঠিক ঠাক clear আসছে না তো, তো ফোন টা একটু তুমি কাছে নিয়ে কথা বোলো তাছাড়াও ধরো কি বললে একবার বুঝতে পারলাম না, মানে ধরে বসে থাকার থেকে কিছু কাজ করা কিন্তু ভালো আমার মতে বলে এইবার ধরে তুই যে আধার কার্ড এ যে কাজটা করছিস যে তৈরী করা বা সংশোধনা করা যেসব করছিস যেগুলো করছিস তো ভালোই করছিস খারাপ কিছুই না, হ্যাঁ হাঁ সেটা ঠিক হাঁ তো তাছাড়া কি করবো বোলো এখন কি করবো বোলো এখন তো ধরো কোনো কাজ নেই তো ওই টাকা তে যেটুকু income হয় ঐটাই আমাদের ভালো তাছাড়া যদি কারোর ভালো হয় তো সেইটাও ভালো লাগে,

হ্যাঁ হাঁ হ্যাঁ ওগুলোই এমনিতে তো ধরো tough কাজ না তো সেহেতু আমাদের কোনো মানে অসুবিধা হয় না করতে আর বেশিক্ষন time ও লাগে না দেখো হাঁ দেখো একটু আধঘন্টার মধ্যে হয়ে গেলো কাজ, এইতো ভাবছি যদি কথা বলতে বলতে তোর সঙ্গে আধার কার্ড সম্মন্ধে আমি একটা আলোচনা করছিলাম বলতে বলতে তুই কোথায় চলে গেলি তারপরে তো তুই বললি যে তুই এইরকম আধার কার্ড একটা বানাচ্ছিলিস তা যাক ভালোই লাগলো শুনে তুই এইরকম কাজ গুলোর মাধ্যমেও, নিজেকে ব্যাস্ত রাখছিস বা করছিস। হ্যাঁ হাঁহ্যাঁ ওটাই ওটাই। আচ্ছা তাহলে আমি তোকে একটা প্রশ্ন করবো মানে যে একটা বিষয় জানার ছিল আমার যে ধর কোনো সময় যদি আমার আধার কার্ডটা এখন হারিয়ে গিয়েছে তাহলে আমার কি করতে হবে? তোমার যদি আধার কার্ড হারিয়ে যাই তাহলে তোমাকে first of all একটা গিয়ে আহ মানে কি বলবো থানা তে গিয়ে একটা দরখাস্ত দিতে হবে যে, আমার আধার কার্ড হারিয়ে গিয়েছে হাঁ একটা complain করবে। তো complain করার পর তারপর তুমি ওই একেই হিসাবে processing হিসাবে একটা ই দেবে কি বলে ঐটাকে কিছু একটা কাগজ দেবে receipt দেবে? হাঁ হাঁ notice বা কিছু একটা দেবে, তো সেইটা নিয়ে তুমি এসে bank বা কোনো জায়গায় কোনো office এ এসে দরখাস্ত দিয়ে আহ affidavit দিয়ে তুমি কাজ করিয়ে নিতে পারবে। আচ্ছা তারমানে প্রথমে আমাকে আহ আধার কার্ড এর জন্য আমাকে থানাতে একটা দরখাস্ত জমা দিতে হবে যে আমার আধার কার্ড হারিয়ে গেছে তো তারজন্য আমাকে একটা নতুন আধার কার্ড করতে হবে না, পুরোপুরি না করে যে, আধার কার্ড টা যদি বার করা হয়? না ওই আধার কার্ডটা তুমি বার করবে কি করে? মানে নতুন করে বলতে কি তোমার ওই আধার কার্ড তাই বার হবে বুট নতুন করে বার হবে। ও আচ্ছা তারমানে ওই আধার কার্ডটা তো হারিয়ে ফেলেছি বলে ওই নাম ঠিকানা যেটা থাকছে মানে যা থাকছে ঐটা আমাকে নতুন করে বার করে নিতে হবে? হাঁ একদম একদম ই। তাহলে তুই তাইলে এখন এ কথা দাদার কার্ড এ এই কাজ টা? এই তো আহ খুবজোর কবে হবে এই february থেকে ধরেছি, একমাস ধরো হলো ঠিকাছে তো বেশিদিন হয় নি আর টুকিটাকি কাজ আধার কার্ড ছাড়া টুকিটাকি others কাজ গুলো ও করি কম্পিউটার এ।

সেটাই তারপর তো এ তো শুনছি নাকি আধার কার্ড update করা হচ্ছে তো সেই কাজ গুলো কি তুই করিস? update করার মতো কাজ গুলো কি তুই করিস? না আমার এ কোনো কাজ নেই আমার যা কাজ করার সব অনলাইন এই করে নি আমি আবার ধরো কোনো কিছু যদি কিছু জমা করতে হলো বা কিছু হলো তখন আমি সেইটা তোমাকে বলে দেবো তখন তুমি সেগুলো ঐখানে গিয়ে, কাজ গুলো করে নেবে but আমার কাছে কোনো এ কাজ হয় না, তাছাড়া ধরো আহ তুমি এখন কি করছো? আমি এখন কি করবো এই তো বাড়িতে বসে ছিলাম তো আমার তো আধারকার্ড এর একটা সমস্যা তো আছে এইটুকু তো বললাম যে আমার আধার কার্ড তা হারিয়ে গিয়েছিলো আহ তো তুই যেইটা বললি, থানা তে কোনো objection dairy করি নি, তো ওটা তো আগে তো করতে হবে, জমা তো কিছু দি নি বা, হাঁ সেটা ঠিক তুমি আগে গিয়ে থানা তে গিয়ে একটা objection করো, কারণ ধরো আধার কার্ড তুমি বলতে পারো যে যে এটা আমার দিদির আধার কার্ড আমি এই এই number এ একটা, তারপর ধরো কিছু কোনো কিছু ধরো করে দিতেও পারে ঠিক আছে এটা বলে তুমি যে একটা দরখাস্ত করে দাও ওই আধার কার্ড এ কিছু হয় তাহলে তোমাকে তোমাকে যাতে মানে কোনো claim করতে না পারে তো,

যে ভালোই হলো তুই কাজ গুলো করছিস আমার ঘরের কাছেই মানে পাওয়া গেলো তাছাড়া এখন আধার কার্ড তৈরী করা বল সংশোধন করা বল বা যাই হোক এই সব কাজ যখুনি কিছু করতে গেল খুব কিন্তু ঘোড়া ঘুড়ি করতে হয়. হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই প্রচুর মানে অসুবিধা হচ্ছে। তো আমার মোটা বলে জানিস তো আধার কার্ড এর একটা ভুল আধার সেবা কেন্দ্র কিন্তু খোলা উচিত আমার মতে বলে আমরা এই রকম তো অনেক মানুষ ই তুই বাড়িতে করছিস মানছি তুই কোনো, বিজ্ঞাপন দিস নি, এবার ধর আমার মতো অনেক মানুষ ই আছে যাদের আধার কার্ড এর কোনো রকম সমস্যা থাকছে, তাদের জন্য একটা এই রকমই একটা সেবা কেন্দ্র খোলা উচিত, যার পরিপ্রেক্ষিতে ধর কোন সমস্যা হবে আধার সংক্রান্ত কোনো সমস্যা হয় তো সেখানে গিয়ে সমস্যা সমাধানের ব্যবস্থা করে দেওয়া উচিৎ। হ্যাঁ হ্যাঁ বল বল বল আমি ভুলে গেছিলাম ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে দেখো আমি যদি আমি যেমন আর দিচ্ছি না কোনো তাই বলে কি others কোন কি মানে add দিচ্ছে না সেটা তো না, ধরো অনেকে আছে অনেকে এমনি মোবাইলে ধরে আছে যে যারা ধরো আহ কি বলবো add দিচ্ছে যে এটা করতে হবে ওটা করতে হবে বা এগুলো ঠিক করার জন্য, সংশোধন করার জন্য আমাকে ফোন করুন যখন আমি করিনি, ঠিক আছে তখন তো ধরো আহ অনেককে মানে আমার একটা বন্ধু তখন করবে বলেছিল তখন আমি দোকান খুলিনি তো তখন কি হয়েছিল তখন, তখন ব্যাপারটা হচ্ছে যে তখন ও ওই নাম্বারে ফোন করেছিল। তো ওই নম্বর এ বললো যে আহ এত টাকা লাগবে দাদা তাহলে আমি আপনাকে মানে সব কিছু details এ বলে দিতে পারবো তা আমি বলাম যে হ্যাঁ দিতে হৰে কারণ ধরো আমার এখন সংশোধন করতে হবে তো ও বলল যে, না না সেটা ঠিক আছে তাহলে আপনি এই time এ চলে আসুন আমার কাছে তো আমি গেলাম তখন গিয়ে বলছে দাদা এখন হবে না তো আপনি একটু বিকেলে আসতে পারলে ভালো হয় তো আবার আমি বাড়ি এসে আবার ওকে নিয়ে বললো যার candidate তাকে আসতে হবে, আবার তাকে নিয়ে গেলাম বিকেলে নিয়ে ও আবার আহ বিকেলে ওখানে করে দিল হ্যাঁ তারপর আবার এলাম নিয়ে ও বললো যে তাহলে তোমার আপনাদের এটা ঠিক হয়ে গেছে এবার আপনার যদি original মানে আধার কার্ডটা আবার, ওটা আপনার by post বাড়িতে চলে আসবে তাহলে ঠিক আছে তাহলে আমি বললাম যে এখন আমার কাছে যে আধার কার্ডটা আছে সেটা আমি কি করব ওটা রেখে দেবেন ওটার আর কোন value নেই এবার value হচ্ছে এটা আমি বললাম যে আধার কার্ডের number তো change হবে না, বলছে না না আধার কার্ডের number change হবে না যা ছিল তাই থাকবে শুধু আপনার যে নামটা ভুল ছিল সেটা ঠিক হয়ে যাবে আমি বললাম ও তো তোমার কি কোন মানে আমি একটা কথা বলছি তো তোমার কি কোনো customer বা, কেউ আছে যার আধার কার্ড ভুল বা কিছু, দেখ এখন সেরকম কিছু তো মানে আমি আহ কিছু এখন বলে নি যদি ধর কেও কখনো বলেছে এরকম সম্মন্ধে খুব problem হচ্ছে তাহলে তখন তোর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। হ্যাঁ তখন তাহলে আমাকে বলে দিও হ্যাঁ তাছাড়া ধরো এমনিতে ধরো পোস্টার বা কোনো কিছু তো লাগাইনি সেহেতু তুমি ওকে আমার number দিয়ে দিও আর ওকে তুমি একটু বলে দিও যে আমার ব্যাপারে তাহলে আমি ধরো তোমার কাছ থেকে আমি করে দেব. তুই একটা কাজ করতে পারিস সেটা হচ্ছে এখন তো ধর আমাদের অনলাইন এর যুগ তাইতো? তুই এবার ধর ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন যদি দিতে পারিস ঠিক আছে মানে তোর যেগুলো তোর আহ জানাশোনা আছে মানুষজন, থাকে তারা কিন্তু জানতে পারবে ব্যাপারটা এটা কিন্তু করে দেখলে মন্দ হয় না বিষয়টা, হ্যাঁ ঠিকই বলেছ but কত দিন বিজ্ঞাপন দিচ্ছি না কারণ হচ্ছে কতদিন যে এটা চালিয়ে যেতে পারবো তার তো কোনো grantee নেই না তাই জন্য বিজ্ঞাপন দিচ্ছি না। তো এবার তুমি বললে যখন তো একবার বিজ্ঞাপন যাওয়া যেতেই পারে হ্যাঁ দিয়ে একবার দেখবো তাহলে যদি কিছু customer হয় তো যতদিনই হচ্ছে ততদিনই একটু চলবে ব্যাপারটা, সে তো অবশ্যই এবার ধর তুই একটা জায়গায় কাজ করছিস সেটা তো বললি কিন্তু ধরে ওই কাজ তা করার সঙ্গে সঙ্গে পাশাপাশিতে যদি এই কাজটাও যদি করিস কিন্তু বেপারটা খারাপ হবে না, হাঁ সেটা ঠিক তালে আমি যে দোকানে থাকি সেই দাদা টাকে আহ জিজ্ঞেস আ মানে শিখিয়ে দিতে হবে তাহলে ধরো যখন অফিস এখন তো ধরো অফিস আমার ছুটি এখন আমি করছি ঠিক আছে but তখন সব সময় ধরে আমার অফিস ছুটি হবে না. তো তখন ধরো ওই দাদাটাকে বসিয়ে দেবো এবার যতটুকু অফিস time ততটুকু তো দাদাটা যা করার করবে আর যেগুলো খুবই critical case হবে সেগুলো ধরো হম আমি আসবো সন্ধ্যা বেলায় করে দেবো তাহলে দুই দিকেই চলবে।

ওখানে কিন্তু আধার হয় জানিস তো এবার ধর এখন আমি এখানে থাকি চলে এসেছি তখন আমাকে কম হেনস্থা হতে হয়নি, স্টেট ব্যাংকের ওখানে হচ্ছে, তো স্টেট ব্যাংকে, স্টেট ব্যাঙ্কে বিশাল লাইন মানে সবাই তো দেখছি রাতের বেলা থেকে, ভোর থেকে লাইন দিয়েছে। কি ব্যাপার আমি তো, আমি তো সুযোগই পায়নি। তারপর এ শুনলাম নাকি পোস্টঅফিসে হচ্ছে তো আমাদের রামপুরহাট এর পোস্ট অফিস এ তো পোস্ট অফিস এ যখন হলো তখন এ বা পোস্টঅফিসে কি করে যোগাযোগ মানে কি করে লাইন পাবো? প্রথম দিনে আমি দশটার সময়, লাইন এর ব্যাপার টা থাকছে গেছি তো গিয়ে দেখছি ওখানেও সেই ভোর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মানে মানুষ কে যে কত হেনস্থা হতে হচ্ছে কি বলবো তারপর আবার তোর লাইন দিয়ে দাঁড়ালাম, লাইন দিয়ে দাঁড়িয়ে তোর যখন, ওখানে একটা ফর্ম দিলো সেই ফর্ম টা fill up করলাম, দশটা বাজলো অফিস খুললো, খুলে ফ্রম জমা নিলো, তারপরে ধর serial by serial নাম ডেকে ডেকে সে আধার কার্ড ঠিক করলাম, মানে সারাটা দিন চলে গেলো। হ্যাঁ তারপর ধরো অনেকে লাইন দিতে কেমন ধরনের সেই কি বলবো একটা পাথর রেখে দিত বা একটা বোতল রেখে দিত বা একটা কোনো কিছু ইট রেখে দিত নিয়ে বলতো যে এটা আমার লাইন থাকল, আমি কালকে আসব ভোর থেকে সেই লাইন দিতে হতো তারপর ধরো আমি যেখানে থা মামার বাড়ি আমার এখানে তো ওখানে আমি যখন গেছিলাম তখন আমাকে বলছে ধরো ওদের আধার কার্ড ধরো সিউড়িতে ঠিক হয়। তো ওরা আমাকে বলছে যে, আহ তাহলে এক কাজ করো আমি বললাম যে তুমি আধার কার্ড কি করে ঠিক করো তো বলছে যে আমি আহ আমি সেই ভোর তিনটে সময় উঠে, উঠে পরে ইয়ে গেছিলাম সিউড়ি গেছিলাম। নিয়ে সিউড়িতে গিয়ে তারপরে আমি ওখানে লাইন দিয়েছি নিয়ে বাড়ি আসতে আসতে সেই সন্ধ্যা সাতটা আটটা হয়ে গেছে। আমি বললাম বাপরে বাপ এত লম্বা লাইন বললো যে হ্যাঁ রে তাও, কাজ হয়নি আমার কিছু তারপরে আমি আমার আমাকে আবার একদিন অন্যদিন ডেকেছিল আহ বাবা তাই নাকি বলল হ্যাঁ, একদমই তাই এই যে কিছুদিন আগে নাকি হঠাৎ করে আহ একটা মানে এ উঠেছিল কথা উঠেছিল যে আধার কার্ডের সংশোধন করতে হবে অনলাইনে মাধ্যমে ঠিক আছে আমরা তখন সেটাও কিন্তু করেছিলাম। জানিস তো যেটা যেটা নামের ভুল, জন্ম তারিখ ভুল আছে কিনা ঠিকানা ভুল আছে কিনা মানে সমস্ত কিছু কিন্তু ওটা করেছিলাম কিন্তু ওটাতে কোন কিছু মানে ফল মানে আমার তো মনে হয় কোন কিছুই হয়নি তারপর তোর, অনলাইনে মাধ্যমে করতে হলো তোর ফোন number সাথে লিংক করে আধার আপডেট সব যা যা বলছে কিন্তু তারপর তো কিছুই হলো না, না ধরো অনেকে কি বলতো অনেক সাইবার ক্যাফ এ কি করে ধরো তোমাকে তোমাকে ভুলভাল বলল যে হ্যাঁ আমি করে দিয়েছি ঠিক আছে,

আহ অনেকদিন পর গিয়ে বললে যে আমার তো কোন কাজ হলো না তো ওটা কি হয়েছে তখন ও বলবে তাহলে তোমাকে হয়তো আবার rejection হয়ে গেছে।

না ঠিকই বলেছিস আবার তোকে যে আমি সে একটু আগে আমি বললাম না যে আধারে যে অফলাইন ওয়েবসাইট ওটা নামটা কি বলতে ভুলে গিয়েছিলাম সেটা কি বলতো UIDAI. কি বললে? UIDAI ও ওটা হচ্ছে আধার ই একটা officially তোর ওয়েবসাইট তো ওখানে গিয়ে তুই সমস্ত কিছু, কিছু আধার কার্ড সম্বন্ধে যদি জানতে বা কিছু হয় তো ওখানে জানা যেতে পারে বা যদি ধর তুই আধার কার্ড আর তুই নিজে বানাচ্ছিস বা করছিস তোকে তো এটা তোর তো জানা থাকবেই কিন্তু যারা জানে না, হ্যাঁ তারা কিন্তু কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সমস্ত তথ্য জানতে পারবে। হ্যাঁ হ্যাঁ তারা তাইলে নিজেও মানে ওই ওয়েবসাইটের মাধ্যমে যেগুলো complete করতে পারবে বুঝতে পারলে? একদম ই তাই তোর আধার কার্ড এর সমস্ত কিছু ঠিকঠাক করা আছে?

আবার biometric update করলাম তো biometric update এর সময় আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার তাহলে full details তুমি দাও আমি দেব না তখন আমি full details type করলাম হ্যাঁ,

সেগুলো তো বিনামূল্যেই হয়, আর আমাদের যাদের যাদের আঠারো বছর হয়ে গেছে তাদের কিন্তু ওই একশো টাকা কাছাকাছিই লাগে। ও না আহ আমার কাছে অমনি কোন ব্যাপার নেই কারণ আমার কাছে ধর কোন বাচ্চার বা কেউ তো আসেনি তো তাই জন্য আমি সেই ব্যাপারে জানি না, তো মানে, এমনিতে ধরো আমি বড়দের কাছে নি আমি বড়দের কাছে যেটুকু ধরো charge লাগে হ্যাঁ এর জন্য ওই কি বলে আর আহ মানে যে কাজটা করি আপডেট বা ধরো কোন কিছু করি ওই, ওইটুকু charge টা কাটি হ্যাঁ তাছাড়াও ধরো extra আমার সেটা খুবই অল্প কাটি হ্যাঁ যেহেতু ধরো সবাই তো ধরো বড়লোক হয় না তাদের জন্য অনেক গরিব মানুষরা আসে অনেক গ্রাম মানুষ আসে। তো তাদের জন্য ধরো তাদের আসা যাওয়া খরচা টাও matter করে তাই জন্য আমি ধরো কিছু কম করে করে দিই কারণ আমার তো ধরো এটা business নয় যে আমাকে এটার উপরে আমার চলছে আমার ধরো ইও আছে কি বলে? হম others একটা কোম্পানিতে কাজ করি সেহেতু আমি ওদিকে কমের মধ্যে করে দি, যে না যদি কারো ভালো হয় তো সেটাতে, হুম সেটাই দেখ ভালই করেছিস খারাপ কিছু না মানুষের কথা ভেবে কাজগুলোও করছিস খুব ভালো লাগলো শুনেতে আবার রঙ্গিন আধার কার্ড করতে রঙ্গিন মানে রঙিন আধারকার্ড ডাউনলোড করতে কত নিস্? তিরিশ টাকা না, না রঙ্গিন যদি আধার কার্ড তুমি ধরো একদম ফটোকপি করো তাহলে ওই ফটোকপির fees চল্লিশ টাকা পড়ছে কারণ ধরা paper টা ধরার আলাদা, এবার ধরো গোটাটা কপি তোমাকে দিতে হবে কারণ একটু তো ধরো তোমাকে কেটে দিতে পারবো না যদি তুমি বোলো যে না একটা ছোট যেটা mini size হয় ঠিক আছে ওই mini size যদি তুমি বার করতে বোলো,

আচ্ছা যাক ভালই লাগলো তুই এত কিছু মানে জানিস আর আমাকে এত কিছু বললি অনেকক্ষণ ধরে আলোচনাটা করলাম। তুই এই কাজটা কিন্তু ছাড়িস না কাজটা কিন্তু কর বুঝলি কাজ তা কিন্তু সত্যি ভালো। হ্যাঁ এবার কাজ তো করবোই but ধরো এটাতেই তো ধরো পড়ে থাকলে তো হবে না আমাকে তাছাড়া ধরো যে কোম্পানিতে আছি সেই কোম্পানিতে ধরো এখন কাজ নেই বলে আমি আহ ধরো আমারও কিছু income করতে পারছি লোকের help করতে পারছি। but তাছাড়া যখন ধরো কোম্পানিতে কাজ চলে আসবে তখন তো ধরো আমি time ই পাবো না সকালে যাব রাতে আসবো এসে পরে আবার যদি কাজে বসি তাহলে তো ধরো আমারও তো একটা শরীর আছে বা আমারও ধরো। শরীর বাদ দিয়ে বা ধরো আমার ও তো family মানে family তো চাই বাবা মা বোলো বা others member বোলো তারা তো চাই আমার সঙ্গে time spend করবে। মানে সময় কাটাতে পারবে না আমার সঙ্গে তখন তো তাদের একটু কষ্ট হবে তো সেই দেখে দেখি যে কতদূর কতদিন চালাতে পারি বা হয়তো হবে পারে বন্ধুদের ডেকে নেবো যাই সেইটা কি ঠিক হবে না? একদমই তাই তো উম খুব মানে এই যে আধার কার্ড তা তুই বলছিস কতদিনের মধ্যে পেয়ে যাবো? সঙ্গে সঙ্গে পেয়ে যাবো আধার কার্ড টা তৈরী করলে?

তো ধারা ওই নিয়ে অনেকে আবার বলে যে না তাহলে তুমি কি ঠিক করলে আমি কি প্রমান পাবো যে তুমি ঠিক করলে আমি তখন একটা application মানে copy ওকে দিয়ে দিই যে দেখো তখন ও বলে, যে না কপি তো ধরো সবাই দেয়, তুমি যে ঠিক করেছো, তার কি মানে আছে, তখন বলি যে দেখুন দাদা কিছু করার নেই এটা by post আসবে আপনার কাছে but কতদিনে আসবে তখন, তখন তো কিছু বলার নেই তখন আমি এক কাজ করি কি ওদিকের একটু বড়ো বেশি time করে বলেদি যে দাদা আপনার তিন মাস পর আসবে বা চার মাস পর আসবে এমনি করে বলে দি পনেরো দিনে যদি চলে আসে, পনেরো কুড়ি দিনে তখন তো ওদের ধরো সুবিধাই হবে. হ্যাঁ ঠিকই বলেছিস এমনিতে তো ধর আমি তো শুনেছিলাম দশ দিন মতো সময় লাগেই, মানে সরকারি কোন কাগজপত্র মানে করতে গেলেই ওরকম মানে ওই রকম সময় যথেষ্ট লাগে, আবার যদি তুই তাড়াতাড়ি ভাবিস যে,

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তুমি একদমই একদমই তো তুমিই তো ধরো অনেক কিছুই জেনে নিলে এবার তো তুমি চাইলে তুমি একটা business করতে পারো তাই না,

হ্যাঁ হ্যাঁ একদমই একদমই ঠিক আছে রাখছি, আচ্ছা, Hello

না না না ব্যস্ত ন তোমার থেকে একটা খুব জরুর information এর দরকার ছিল । আচ্ছা আচ্ছ হম বল।

তোহম মাকে ডাক্তার অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছিল তো ওখানে তোমার cellulitis diabetic cellulitis ধরা পড়েছে তো মা আমাকে বলল হম যে তোমারও নাকি এরকম হয়েছিল দুহাজার কুড়িতে corona সময় মনে হয।

ও দুহাজার কুড়িতে আমার একটা বিয়ে বাড়ি ছিল সেখানে January মাসে সেখানে ভালোই কোনো রকম কোনো নিজেদেরই লোক ছিল । তো খুবই আনন্দ ফুর্তি করলাম কোনো শরীরে কোনো অসুবিধা নেই. কিছুই নেই না পায়ে না কোনো জায়গায় কিছু কার উম দিন পনেরো বাদে আমার পা টা আস্তে আস্তে একটু একটু ফুলতে শুরু করলো বাঁ পা টা। আহ ফুলতে শুরু করল তো আমি আমার এমনিতেও একটু popular issue আছে তো আমি ভাবলাম যে ঠিক আছে হয়তো pressure এর কোনো গন্ডগোল ডাক্তার দেখালম। না pressure এ ওষুধ ঠিক আছে তো আমার হাসবেন্ড কে দেখালাম তো বলছি এটা মনে হয় তোমার pressure ঠিকই হচ্ছে ঠিক আছে pressure এ ওষুধটা যখন ডাক্তার চেঞ্জ করেছে তাহলে দেখো দেখতে দেখতে কিছুই না দেখতে দেখতে দেখলাম। ভীষণভাবে পা টা ফুলে গেল ফোলার পরে তো ডাক্তারের কাছে গেলাম ডাক্তার উম সমস্ত কিছু পরীক্ষা করে বলল আপনার cellulitis হয়েছে। cellulitis মানে হচ্ছে পায়ে জল জমা পায়ের উপরের পাতাটা আমার ফুলে গিয়েছিল অনেকটা গোড়ালি দিয়ে পা দিয়ে তো যাই হোক তারপরে আ তো ওষুধ খাচ্ছি। খেতে খেতে হঠাৎই একদিন দেখলাম পায়ের তলায় আ সাদা সাদা সাদা সাদা টাইপের কিরকম একটা হয়ে গেল তো বুজতে পারলাম না আবার ডাক্তার এর কাছে গেলাম ডাক্তার বাবু বললেন যে। আপনার infection হয়ে গেছে হম তো আমি বললাম কিভাবে ডাক্তারবাবুকে হাই পাওয়ারের antibiotic দিয়ে ছিলেন আমি বললাম এটা কিভাবে হলো। তখন উনি বলল যেটা হতে পারে কারণ আপনার এখন sugar সম্ভবত বেশি আছে হ্যাঁ sugar করলাম দেখলাম আমার fasting আসলো তিনশো আশি হ্যাঁ ফার্স্টিং তিনশো আশি মানে সেটা অনেকটাই। তো যাই হোক আমি উনি বললেন যে আপনি একটু surgeon কে দেখান আ তো আমি একটু surgeon কে দেখালাম তো surgeon আমার আমি যেখানে থাকি সেখানকার। উনি বললেন যে আপনার এতো sugar এটাকে আপনাকে operate করতে হবে আপনাকে operation করতে হবে তো আমি বললাম যে বলো কিন্তু এখন আমি এত সুগারে আপনার রিস্কনিতে পারবো না।

যাবার পরে তো ওনারা তো ভর্তি রাখলেন এবং বললেন আমার তখন অসম্ভব সেই তিনশো আশি সুগার রয়েছে ওনারা রাতারাতি আমাকে ইনসুলিন দিয়ে। ওনারা আমাকে পরের দিনই এগারোটা নাগাদ অটি তে নিয়ে গেলো নিয়ে গিয়ে অপারেশন করলো করার পরে পায়ের তলা থেকে আমাকে অনেকটাই অপারেট করে বাদ দিতে হয়েছিল। তো তারপর যাই হোক উম সেটা cellulitis ই একটা পার্ট ঠিক আছে cellulitis সবার যে cellulitis হলেই। এটা হবে এরকম কোন কথা নেই কিন্তু যেহেতু আমার সুগার খুব হাই ছিল সেহেতু এটা আমার পা টা এভাবে ধরে গিয়েছিল যার জন্যই ও অপারেশন করে বাড়ি আসলাম আসার পরও। অনেক রকম সমস্যা হয়েছিল তা তুই যার কথা বলছিস উনি কি operation হয়েছে না নাকি ওনার শুধুই পা টা ফুলেছে।

কিন্তু ডাক্তাররা আমাকে ওখান থেকে যে prescription করে দিয়েছিলেন তাতে লেখা ছিল যে আমাকে নরমাল চলাফেরাই করতে উম যেরকম সাধারণ ভাবে আমি বা বাড়ি এসে যেমন সাধারণভাবে থাকি সেরকমই থাকতে। তো তারপরে যেটা হলো আমি সেই prescription ফলোই ফলো করতে শুরু করলাম. কিন্তু তারপর আমার হঠাৎ করেই আবার পায়ে একটা infection হয়ে গেলো। তো তারপর যেটা শুনলাম ওনাদের কাছে যদি ওনারা এটা ভুল prescription আমাকে করেছিলেন আমাকে তখন টোটাল একমাস বেডরেস্টে থাকার কথা ছিল। কিন্তু ওনারা আমাকে বলেছিলেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে তো তারপর আবারও পায়ে আমার একটা infection হয়ে যায় তো তারপর আবার surgeon দেখাই উনি ওষুধ দেওয়ার পরে। উম ঠিক হয় উম কিন্তু পায়ের যে ফোলাটা সেটা আজও আমার পা ঝুলিয়ে রাখলে পায়ের ফোলাটা আমার পুরোপুরি কমে যায়নি সেটা। এখন ডাক্তাররা বলছেন যে আপনার পায়ের তলায় এতটাই nerve আপনার কাটা গেছে যে আপনি স্বাভাবিকতার সেই অর্থে কোনদিনও আসবে না আপনি যতদিন। আহ পা ঝুলিয়ে আপনি কোন সময় থাকতে পারবেন না সব সময় আপনাকে পা টা একটু উপরে তুলে রাখতে হবে যেটা কখনোই সম্ভব নয় একটা মানুষের পা সবসময় এভাবে তুলে রাখা তো সম্ভব নয়। তো তার জন্য এখনো অসুবিধা আ বোধ করছি তো এবার একটু সবসময় সতর্ক রা থাকি আগের বার অতা সতর্ক ছিলাম না পা টা কে নিয়ে। কিন্তু এখন এটা হয়ে যাওয়ার পর আমাকে সব সময় পা টাকে সতর্ক থাকতে হয় সামান্য কোনো কিছু হলেই আ আগে আমার কারণ diabetes রোগের সবথেকে ভয় থেকে যাই চোখে এবং আহ পায়ে। তাহলে তুমি কি বলছো যে মায়ের যে পা ফুলে গেছে তোমার যে experience আছে সেই হিসাবে তাহলে কি ফোলার থেকে অপারেশনের দিকে এই ব্যাপারটা এগোই। হতে পারে। ওনার আ সুগারটা কোন জায়গায় আছে সেটা আগে দেখে main প্রব main যে সমস্যা সেটা হচ্ছে সুগারটাকে কন্ট্রোলে রাখা সেটা সেই মুহূর্তে আমার ছিল না। যার জন্যই আমাকে একটু ভুকতে হয়েছে বেশি তারমানে তুমি বলছো সুগারটা মেনটেন থাকলে ফিফটি পরসেন্ট প্রবলেম সল্ভ হয়ে যাবে। হ্যাঁহ্যাঁ হ্যাঁ সুগারটাকে তোমার কন্ট্রোলে রাখতেই হবে। যেটা আমি তুমি এমনি কি diet নাও মানে তুমি তিনবার কি এমনি খাও ভাত খাও নাকি তিন টাইমে রুটি খাচ্ছ। না না আমি সকালবেলা উঠে green tea খেয়ে নিই green tea খাওয়ার পরে। দুটো রুটিই ঊর্ধ্বে তিনটে রুটি একটু বেশি করে সবজি দিয়ে থাকে পাশে একটু শশা একটু ফল থাকেই সবসময়ের জন্য যখন যেমন।

তুমি কি insulin নিচ্ছ এখন না নরমাল ওষুধ খাচ্ছো? না না আমি insulin তখন আমাকে নারায়না থেকে দেওয়া হয়েছিল আমাকে রাতারাতি কমানোর জন্য আ আমার সুগার টাকে কন্ট্রোলে আনার জন্য কিন্ত।

সুগার টাকে কন্ট্রোলে রাখার জন্য কিন্তু তারপর আমাকে বন্ধ করে দিয়েছে। আহ আরে শুধু এটাই না আমার যে পিসেমশাই আছে না তারও আবার চোখে প্রবলেম ধরা পরেছে ধরা পড়েছে তাহলে তারও এই সেম তোমার এই diabetes এর মত diabetic retinopathy বলে। এটা আগে খুব কম মানুষের হতো কিন্তু এখন নাকি ওই একশো জনের মধ্যে একজনের হচ্ছেই।

তো আমি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারবাবু আমাদের যে লোকাল ডাক্তারবাবু চোখের ডাক্তার বাবু আছেন উনি বললেন যে এটা আমার আ কাজ নয় এমনি machine পত্র দিয়ে দেখলেন উনি আমাদের বিপিআই লেক টাউনে একটা বড আছে eye care hospital ওখানে পাঠালেন ওখানে দেখার পরে ওনারা বললেন যে এটাকে ডায়াবেটিক রেটিনোপথী বলে চোখে blood চলে আসে চোখে রক্ত চলে আসে । যেটা বাইরে থেকে কিছুই বোঝা যায় ন এটা রেটিনার রেটিনার বাইরে এটা চলে আসে তাহল কি ট্রীটমেন্ট করলে নাকি ট্রীটমেন্ট এখনো চলছে? treatment এখনো চলছে আমি সেই কুড়ি সাল থেকে sorry এটা দু হাজার উনিশ সাল থেকে আমার চললো। চলতে চলতে ওখানে নিয়ে গেলাম ওনারা labor labour বলে একটা treatment হয় labor labour সেইটা ওনারা করলেন করার পরে ওনারা দু চোখে তিনবার তিনবার labor labour করলেন । তারপর করতে করতে আমরা ভালো জায়গার খবর পেলাম যে হায়দ্রাবাদের সব থেকে যে বড় চোখের হসপিটাল এলবি প্রসাদ সেখানে ওনাকে নিয়ে যাওয়া হল কিন্তু আস্তে আস্তে একটু একটু করে।

একটা injection দিচ্ছিলেন সতেরো হাজার টাকা করে যেটা পেশেন্ট দের দিতে হবে silicon oil ভিতরে দেয় তো সেটা দিয়ে বা উনি ও দিয়ে ইঞ্জেকশান দু চোখেই পুষ করে দিলেন ওনারা। খুবই expensive আহ injection তো যায় হোক তো দিলেন কিন্তু তারপরেও আস্তে আস্তে উনি দু হাজার বাইশ সালে এসে পুরোটাই আমরা আরও বিশাতে দেখিয়েছি সুঁচ সুঁচে দেখিয়েছি। শংকর নেত্রালয় দেখিয়েছি কিন্তু সব জায়গায় treatment ওনার সব ঠিক মতো নিশ্চয়ই হয়নি না হলে উনি আস্তে আস্তে দু হাজার বাইশ সালে পুরোটাই চোখ আ দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন। তো তারপর তো আমরা আর কোথাও তেমন কিছু পাচ্ছিলাম না কারণ diabetic retinopathy এর treatment আহ তেমনভাবে এখনো আসেনি তো আমরা তো বসেই ছিলাম যে আর হয়তো উনি চোখ ফিরে পাবেন না। তো সব রকম treatment তো হলো কোনো ডাক্তারের পরও আমরা ডাক্তার দেখিয়েছি অনেক কিন্তু শোকজ একই কথা যে আমরা operation করতে পারি কিন্তু operation করলে। আপনাকে কতটা আমরা সুফল দিতে পারবো সেটা আমরা বলতে পারছি না আপনার চোখ ওপেন করলে তারপর বলতে পারবো এবং প্রত্যেকটা operation প্রচন্ড expensive দেড় লাখ দু লাখ এরকম প্রত্যেক টা operation খুব এক্সপেনসিভ ছিল তো যাই হোক উন পক্ষে তো এতটা করে টাকা দেওয়াটাও মুশকিল না তোমাকে ক্যাশ পয়সা আর ম্যাক্সিমাম আমি যা শুনেছি চোখের জায়গাতে injection হোক বা যাই হোক আমাকে পিসোমশাই বলছিল যে mediclaim অতটা ওরা ইউজ করে না বা পরেফর করে না। সেই ক্ষেত্র হম আমার প্রত্যেকটা মানুষের কাছে এতটা করে লিকুইড টাকা নিয়ে যাওয়া লিকুইড ক্যাশ নিয়ে যাওয়া operation করানোর জন্য একটা খুব মুশকিল বিষয়। হ্যাঁ আমরা তবুও শেষ চেষ্টা কর। চেয়েছিলাম সর্বোচ্চদিয়ে যদি তিনি চোখ টা ফিরে পায় তারপর তো আমরা আশা ছেড়েই দিয়েছিলাম তো তারপর আমরা একজন ডাক্তার বাবু খোঁজ পেলাম যিনি আমাদের কাছে ভগবানের মতো। ওনার কাছে নিয়ে গেলাম উনি আমাদের বললেন যে বারবার করে চোখ পরীক্ষা করলেন করে উনি বললেন যে আমার মেয়েকে বললেন যে না ওনাকে আমি অন্ধত্ব থেকে বাঁচাতে পারব আহ আপনারা উম! আপনাদের অন্তত কে আপনারা দাঁড়িয়ে আছেন সামনে তখন উনি ততালি blind মানে অন্ধ তটালি দু চোখের কিচ্ছু দেখতে পাচ্ছেন না কিছুই না তো আমি পারবো আমরা বারবার করে ওনার সঙ্গে বসলাম। যে ডাক্তারের কি কি হতে পারে না হতে পারে তখন উনি বললেন যে না আমি ওনাকে অন্ধত্বের হাত থেকে আমি বাঁচাতে পারবো তো উনিও দীর্ঘদিন বড় বড় জায়গায় কাজ করে এসছেন এখন। বাড়িতে ওনার পাড়াতেই উনি একটা বড় নার্সিংহোম খুলেছেন আমাদের এখানেই হ্যাঁ ওনার অনেক experience উনি বড় বড় জায়গায় কাজ করেছিলেন তখন এবং উনি retina specialist যত রেটিনার যত।